মাছের ডান দিকটায় একটা লোহার বালতি রয়েছে এছাড়াও বরফ রাখার জন্য কিছু কার্টুন রয়েছে একটু দুরেতে রয়েছে একটি টুল ।

যেখানে দেওয়ালে একটি ব্ল্যাক বোর্ড রয়েছে। তার উপরে কিছু মনিঋষীদের ফটো রয়েছে।